এখন খরচের জন্যে এলাকার থেকে মাল নেই দেখা গেলো বকুড়া এগুলা এগুলার থেকে মাল নিয়ে আসে সেটা হলো যে পাবনাতে কিন্তু দুধের অনেক মনে কর যে মানে ব্যাপক মনে কর ফলন হ্যাঁ? দুধ কিন্তু পাবনা থেকে এদিকে আসে তোর হলো পাবনা থেকে দুধের কোনো business করা যায় নাকি। হ্যাঁ দুধের business করা যায়। দুধের business এক আমরা শুরু করলাম একটা দুধের, এক হলো ডাব দুই হলো এইযে তোর export এর এই

তো এগুলো নিয়ে তোর হলো মানে যেকোনো একটা আমরা আজকে সারারাত চিন্তা করবো। যে তোর লহো কি করা যাই কোনটা আরকি perfect হবে আমাদের জন্যে মানে সুবিধা হবে অল্প পুঁজিতে ধর আমরা আহ তোর দুজনে বিশ হাজার টাকা invest করলাম প্রথমে সর্ব প্রথম সব থেকে ভালো হয় কি দুধের business করলে আমার মনে হয় ঠিক আছে?

সেটা হলো আহ দুধের business করলে পাবনাতে কিন্তু গরুর চাহিদা অনেক গরুর মানে বিদেশী তোর হলো আহ গরু আছে ঠিক আছে? দুধের business করতে করতে আমরা যদি মনে কর যে আস্তে আস্তে একটু develop হয়ে যদি আমরা হলো আহ গরু পাই মানে তোর হলো ঐগুলো গরু যদি পাই মানে একটু কম দামে পাইলাম তখন আমরা কিনে রাখলাম করতে পারব তাই না?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 যেহেতু আমরা পাশাপাশি আছি অনেক দূরে নাই, তাহলে আমরা করি কি তাহলে এখান থেকে আমরা পাবনাতে যাই না কি কস? পাবনাতে যেয়ে দুধের কি দুধ কিন্তু ভাল, হ্যাঁ যাওয়া যায় কারণ ব্যবসা করতে গেলে একটু খরচ করা লাগবে একটু যায়া ঘুরে ফিরে মানে আরকি অভিজ্ঞতা না নিয়ে কোনো ব্যবসায় নামা যাবে না আগে অভিজ্ঞতা নেওয়া লাগবে। তারপরে calculation এ মিলান লাগবে যে আমি এখানে কত দিয়ে কিনবো কত দিয়ে বেচবো আমার কি থাকবে কিছু থাকবে কিনা, উম হম নিশ্চয় loss হবে না কারণ তোর নাটোরে আমি এদিকে কথা বলছি যে যারা হলো দুধ বিক্রি করে আরকি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 কম দামে যখন থাকবে তখন একটু নিয়ে এসে এখানে আমি কথা বলে রাখবো যদি দুইজনে invest দুইজনে করলে ভালো হয় কারন আমরা মানে student মানুষ হ্যাঁ এই ক্ষেত্রে যদি দুইজন মিলে যদি invest করি তাহলে একটু মনে কর যে আর্থিক একটু মনে কর আমাদের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 এখান থেকে যদি শুরু করে যদি গরুর business করা যায়, গরু ওখানে কিন্তু এক লাখ টাকা থেকে গরু না হলেও গরুর দাম হল গরুর নাম কি যেন বলে?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

হ্যাঁ অনেক দাম orginally তোমার বাছুর মানে এক কথায় যেগুলা বাছুর কিনতে হবে, ওগুলা original এক লাখ per দাম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 ওখানে দোকান থেকে শুরু হবে কিন্তু start তাই না? আসতে আসতে ভালো একটা মানে একটা platform এ কিন্তু এই জিনিসটা অনেক research করছি এখন তোর কাছে share করলাম বন্ধু তুই share করলাম এই ব্যবসাটা শুরু করি কেমন হবে তাই বল? উম ভালো হবে সমস্যা নাই তাই না এখন গরুর খুব profit এইযে আজকে আজকে কালকে গতকালকে একটা আহ news আছে, আমার এক দুলাভাই আছে হ্যাঁ?

তো Australian একটা গরু কিনছিল এক লাখ আহ পনেরো হাজার টাকা দিয়ে অনেক বড়ো সরো গরুটা আমি দেখছি অবশ্য ওই গরু এখন হচ্ছে এক বছর মানে বাসায় লালন পালন করলো আরকি মানে আগে ছিলো না ইয়া ছিল না আগে, ভরা ছিল না এখন ইদানিং এসে ভরাই ছিল ও এখন ওই গরু এখন ইয়া আছে তো এখন ওই গরুর হচ্ছে তোমার কত দুই লাখ পঁচাত্তর হাজার টাকা।

এখানে যদি আমরা দুধ থেকে যদি শুরু করি ধর এইযে মানে ডিমের কথার মত, ডিম থেকে শুরু করে মুরগি যেমন দুধ থেকে শুরু করলাম গরু পর্যন্ত চলে গেলাম গরুর ব্যবসা থেকে profit আছে। আবার গরুর থেকে আমরা দুধ নিতে পারবো গরুর থেকে দুধ নেওয়ারও দোকান টোকান দিতে হবে মিষ্টির দোকান। পরে develop করতে পারলে আরও বেশি দুধ হলে বেশি মনে কর আমরা অনেকটা develop করতে পারবো আমার মনে হয় যেটা আমি তোকে ওই জন্য share করলাম। হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে বন্ধু তোমার ইয়া ঠিক আছে idea ঠিক আছে খুব ভালো সুন্দর একটা idea আমার খুব ভাল লাগলো business করা লাগবে চাকরি বাকরির বাজারের যা অবস্থা business ই করা লাগবে। তালে মামা আসো একদিন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 তোর হলো খামারের ওখানে ঐদিকেই হলো থাকে বুঝছিস তো ভালো করে মনে করে কথা তথা বলতে বলি ওখানে হলে আমরা তাড়াতাড়ি যাই দুইজন একদিন যাই এই সামনে মাসে যাই। আচ্ছা যাবনি তালে যেয়ে আমারো খুব ইচ্ছা আছে বন্ধু গরুর দিকে, চাকরি বাকরি যদি না পাই। টাকা পয়সা একটু জমা হ্যাঁ? টাকা পয়সা একটু জমা।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 তাইলে আমরা এখান থেকে ভালো করে চিন্তা করিস আচ্ছা চিন্তা করবো নি আমরা একদিন পাবনা যাই তালে চলো যায় এ দেখে আসি এরকম না দেখলে মানে মনের যদি ভাল না লাগে তাহলে তো করা যাবে না খালি চিন্তাই করলাম তাহলে তো লাভ হল না।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 ঐজন্য আরকি দুইজনে কাজটা করলে সুবিধা হয় আরকি মানে একা করা একটু tough আছে একটু tension হবে যেহেতু আমরা student লাগে তো ধর অন্যান্য চিন্তা আছে।

হ্যাঁ হ্যাঁ অবশ্যই খুব ভালো একটা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 তোমাদের ওই তুমি, তুমি বর্বরিক সম্মন্ধে জানো? কোনটার বিষয়ে? বর্বরিক মহাভারতের যে বর্বরিক

না বল একটু বল না শুনি বর্বরিক একদম অজানা বিষয় এটা আচ্ছা বর্বরিক হচ্ছে যে যে আমাদের আহ পাণ্ডপদের যে পাঁচ ভাই তার মধ্যে একজন যে মেজ ভাই আছে আর কি ভীম ভীম ভীমের ভীমের স্ত্রীর নাম হচ্ছে হিড়িম্বা হিড়িম্বা তো রাক্ষসী ছিল হুম হিড়িম্বা রাক্ষসীর নাম টা শুনেছি হম হিড়িম্বা তো রাক্ষসী সেটাও তো বনে গিয়ে বিয়ে হয়েছে তার বিয়ের আবার কাহিনীও আলাদা আছে কাহিনী তা শুনবে একটু খানি শো~শোনাও না দেখি হিড়িম্বার কাহিনী একটু শুনি বিয়ের কাহিনী টা হলো কি হচ্ছে ওদের উহ মানে পাণ্ডবরা তো সবসময় বনবাসেই প্রায় সময় কাটিয়েছে তো একদিন কি করেছে বনে ব~বন জঙ্গলের মধ্যে দিয়ে খাবার সংগ্রহ করতে যাচ্ছে ভীম খাবার সংগ্রহ করতে যাচ্ছে

ভীম খাবার সংগ্রহ করতে যাচ্ছে তো সেখানে গিয়ে দেখছে যে একজন রাক্ষুসী সে আর কি একটা মানুষকে মারবার চেষ্টা করছে

রাক্ষুসী মারবার চেষ্টা করছে তো ও ভীম করে গিয়ে কি ওকে বলে যে যারা নিরস্ত্র মানুষ যারা শক্তি নেই তাদের কে তুমি কেন মারছো আমাকে মারো আমাকে নিয়ে চলো তখনই হিড়িম্বা ওই মা~মানে ভীম এর প্রেমে পড়েছে আর কি ভালোবাসা হয়েছে একটা চোখে দেখে একটা বীরপুস্রুষ একটা শক্তিশালী মানুষ ঠিক আছে তখন তারপরে নিজের পরিচয় দেয় ভীম নিজের পরিচয় দেয় আর সেই থেকে ভালোবাসা হয়. তারপরে তো আর ভীম তো আর ওখানে থাকতে পারবে না ওকে ওখানেই ছেড়ে চলে আসে আর কি যেহেতু রাক্ষুসী বাড়িতেও নিয়ে যাওয়া সম্ভব না তো ওখানেই ছেড়ে চলে আসে রাক্ষুসী কে কেউ বা~বাড়ি আনলে ঢুকতে দেবে না তো

সন্ততি হয় হ্যাঁ সন্তান বলতে একটাই হয় ঘটোৎকচ

ঘটোৎকচ একটু তোমার আবার উম ও তো মানে ভীমের যে পুত্র ঘটোৎকচ ভীম কিন্তু জানতো না

ও আবার বনের মধ্যে একদিন ঘুরছিল ওরা তো যেমন বললাম যে পাণ্ডবরা আধা সময় বনের মধ্যে কাটিয়েছে ও একদিন আবার সেরকম বনের মধ্যে দিয়ে যাচ্ছিলো ঠিক আছে যে দেখছে একটা ব্রাহ্মণ পরিবার তারা যাচ্ছে রাত্রে এবারে ভীমের বৌ আর কি তোমার হিড়িম্বা হিড়িম্বা কি করতো যোগ্য করতো আচ্ছা হিড়িম্বা আবার যোগ্য করতো. হ্যাঁ যোগ্য করতো যোগ্য করতে আগেকার দিনে যোগ্য করতে একটা আহুতি লাগতো না সেটা বলি লাগতো আর কি আচ্ছা যোগ্য আহুতি ও লাগে বা ব~বলি লাগে হ্যাঁ আহুতিও বলা যায় আহুতি বলাটাই ভালো যোগ্যের ক্ষেত্রে আহুতি টাই ঠিক আছে হ্যাঁ সেই আহুতিটাই মানে আহুতি টাই একজন মানুষ চাইবে মানুষই চাই

মা কি করেছে হিড়িম্বা মা তার ছেলেকে আদেশ দিয়েছে ঘটোৎকচকে

ঘটোৎকচকে আদেশ দিয়েছে যাও বাবা তুমি একজন মানুষ কে নিয়ে এসো যাকে আমি বলি দেব আমি ভগবানের উদ্দেশ্যে বলি দেব তাকে

তার স্ত্রী আর সে তিনজনে এই পাঁচ জন্যে মিলে যাচ্ছে এবারে কি করেছে ঘটোৎকচ এই তোমার ঘটোৎকচ দেখতে পেয়েছে এদেরকে বলছে বলো তোমাদের মধ্যে কা কে নিয়ে যাবো আমার মা আমাকে আদেশ দিয়েছে একজন কে নিয়ে যেতে তোমাদের মধ্যে কে কে নিয়ে যাবো বলো ভীম ওই রাস্তা দিয়ে আসছিল ভীম আস্তে আস্তে দূরে দাঁড়িয়ে ছিল দেখছিল

হ্যাঁ ভীম দেখতে পেয়েছে এবার ঘটোৎকচ বলছে যে তোমাদের কে তোমাদের মধ্যে একজন কে তো আমি নিয়ে যাবো ভীম কিছু বলে নি ভীম দেখছে যে কি করে দেখবো তারপরে যদি না কিছু হয় আমি গিয়ে আটকাব ওদের কে যখন বলছে তোমাদের মধ্যে একজন কে নিয়ে যাব তো ওদের মধ্যে যে ছোট ভাই আছে তাকে বলেছে তোমাকে

তার নাম মানে সে আর কি হ্যাঁ ছোট ভাই সম্পর্কে ছোট ভাই হয় হ্যাঁ তার মা তখন বলছে যে না আমি একে দিতে পারবো না এ আমার উম ছোট ছেলে আমার প্রাণের টুকরো একে আমি দিতে পারবো না তোমাকে এবারে যে বড় তাকে বলছে ঠিক আছে তোমাকে তুমি বড় ছেলে তোমাকে নিয়ে যাবো বাবা এগিয়ে এসেছে বাবা বলছে না এ আমার বড় ছেলে আমার বংশের প্রদীপ একে আমি যেতে দেব না তখন মেজ ভাই এবার যে মেজ মেজটা আর কি সে বলছে যে আমি তো মেজ তো আমার প্রতি কারো ভালোবাসা নেই মার ও ভালোবাসা নেই বাবার ভালোবাসা নেই তা আমাকেই নিয়ে চলো এই বারে তখনই ভীম আসে সে এবারে তখন বলে

কার বাবা মা কে অসম্মান করছে

আচ্ছা মেজ ভাইটা নিজে বললো না আমি যাবো তোমার সঙ্গে আমি তোমার সঙ্গে যাবো যোগ্যের আহুতি হতে

ভীম বলছে যে তোকে কিন্তু এই কথাটা বলে তোমাকে তোমার বাবা মা ভালো বাসে না তাই জন্যে তোমাকে যেতে দিচ্ছে এই কথাটা বলে তুমি কিন্তু তোমার বাবা মাকে অসম্মান করলে তখন ভীম বলছে যে আমি তো নিজে আমার বাবা মা আমার কুন্তী আমি কুন্তী পুত্র আমি কিন্তু মেজ ভাই আমার বড় ভাই আছে তারপরে আমি তারপরে আমার অনুজরা আছে কিন্তু আমাকে তো কই আমার মা কখনও এরকম অন্য চোখে দেখে নি বা আমি তাকে অন্য চোখে দেখি নি আমরা সবাই সমান ভাই তো এই ধারণা টাই ভুল তোমার তখন ঘটোৎকচ বলে যে

যাব ওদের কাউকে নিয়ে যাবার দরকার নেই আমিই যাবো চলো আমার ধৈর্য আর বল আছে তোমার তো বলি দরকার চলো আমার বলিও তোমার অনেক ভালো রক্তও পাবে তুমি ভালো মাংসও পাবে বলছে রক্ত মাংস নেবে হ্যাঁ ওই যে ওই main কথা হচ্ছে বলি দরকার হ্যাঁ ভগবানের বলি দেবে তেমন একটা সুস্থ পুষ্ট যদি সুস্থ পুষ্ট চেহারার বলি হয় আর ভীম তো এমনিতেও বজ্রের মত গড়ন একেবারে তো ও বলছে চলো আমাকে নিয়ে চলো তা হলে ও তখন বললো ঠিক আছে চলো তোমাকে নিয়ে ওদেরকে ছেড়ে দিলো তা ওকে ভীমকে নিয়ে গেছে হিড়িম্বার কাছে তো যেই হিড়িম্বা কে দেখেছে তখন ভীম বলছে একি হিড়িম্বা তুমি এরকম ভাবে আহ আমার স্ত্রী হয়ে তুমি এরকম কাজ করছো একজন যারা নিরস্ত্র ব্রাহ্মণ মানুষ বা যারা নিরস্ত্র মানুষ তাদেরকে অসহায় মানুষদেরকে তুমি ধরে নিয়েছো বলি দিচ্ছ এটা তোমার থেকে কখনো আশা করি নি তুমি আমার তোমাকে আমার বৌ বলে পরিচয় দিতে খারাপ লাগছে

হ্যাঁ তো তখন ও নিজের ভুল বুঝতে পারে যে না আর্য পুত্র আমার ভুল হয়েছে আহ আমায় ক্ষমা করে দাও আমি আর এরকম কাজ করবো না তখন বলে যে এই ছেলেটা কে ইটা তো তোমার ছেলে

বর্বরী হচ্ছে ছোট বেলা থেকে ঠাকুমার কাছে মানুষ ওই মানে হিড়িম্বার কাছে মানুষ হিড়িম্বা কিন্তু পরবর্তী কালে ভীমের এই বললাম যে যোগ্যে করতো বলি টোলি দিতো তারপর থেকে ও এতটাই মানে ভগবানের ও তুই ওর এতটাই মানে আস্থা জন্মে গেছিলো মানে একটা বিশাল বড় ভক্ত হয়ে গেছিলো আর নাতিকে সেরকম মানে ভক্তির জ্ঞান ও দিয়েছে ঠিক আছে মানে বর্বরিকে অনেক রকম ভালো ভালো জ্ঞান দিয়েছে নাতিকে কখন ও শেখায় নি যে খারাপ কাজ করবে নাতিকে সব সময় বলেছে তুমি জীবনে মুক্তির পথ টাকে খোঁজো বের করো সব সময় মুক্তি পেতে মুক্তি পেতে হবে মুক্তি একজনই তোমাকে দিতে পারে ভগবান স্বয়ং শ্রীবিষ্ণু তার অবতার নিয়ে কৃষ্ণ এসেছে সেই একমাত্র তোমাকে মুক্তি দিতে পারে

মানে মুক্তি বলতে আর পৃথিবীতে আর কি তোমার জন্ম নিতে হবে না আর কি

মানে আমরা যেমন জন্মাচ্ছি আবার ফের মরে যাচ্ছি আবার ফের জন্ম নিচ্ছি আবার ফের মরছি আবার ফের জন্ম নিচ্ছি এ চক্র চলছে তো একটা এই চক্র থেকে পুরোপুরি বেরিয়ে যাবে মুক্তি মানে আচ্ছা মুক্তি মানে চক্র থেকে বেরিয়ে যাওয়া হ্যাঁ মানে তোমাকে আর এই মানে এই নরকে এই নরকের কষ্ট তোমায় আর ভোগ করতে হবে না সহ্য করতে হবে না তুমি শান্তির পথে যাবে হ্যাঁ তুমি এখন বৈকুণ্ঠধাম এ চলে যাবে সোজা বৈকুণ্ঠধাম আর যদি মানে হ্যাঁ আর তোমাকে প্রথমত অনেক ধ্যান মানে সাধনা করতে হবে শিক্ষা গ্রহণ করতে হবে অনেক সন্ন্যাসী বা আধ্যাত্মিক পথে যেতে হবে ঠাকুমা কে জিজ্ঞাসা করেছি সেদিন ঠাকুমা সব থেকে আসল মানে সব থেকে সোজা পথ কি আর সব থেকে তাড়াতাড়ি হবে সেরম পথ কি তখনি ওকে বলে যে একমাত্র স্বয়ং বিষ্ণুর হাতে যদি তুমি বধ হতে পারো তাহলে তুমি কিন্তু ডাইরেক্ট মানে তোমার মুক্তির পথে তোমাকে এতো কোনো ঝামেলা দিতে হবেনা যাতে তুমি ভগবানের সাথে লড়বে মানে তোমার সেরকম ক্ষমতা থাকতে হবে ভগবানের সাথে লড়বে ভগবান তোমাকে মারবে সেতো তোমায় এমনি এমনি মারবে না তোমার ক্ষমতা বল যদি থাকে তুমি যদি এমন কিছু করো ভগবান তিতিবিরক্ত হয়ে তবে তোমাকে মারবে বড়বড়ি সেই জিনিসটাই করেছিল ঠাকুমা ওকে বলেছে যে তুমি যদি একমাত্র ভগবানের হাতে মরতে চাও তোমাকে কিন্তু অনেক শক্তি অর্জন করতে হবে তারপর ও বেরিয়ে পরে শক্তি অর্জন করার জন্য অনেক মানে হায় অনেকদিন ধরে তপস্যা করছো তপস্যা করে করে অনেক বড়ো বড়ো অস্ত্র মানে ক্ষেপণাস্ত্র যাকে বলা হচ্ছে মানে তীর মারণাস্ত্র জয় করেছিল বিভিন্ন দেবতাদের কাছ থেকে মানে যে তীর মানে এমন ক্ষমতা ওই তীরের যে একটা তীরেই মারলে মানে সবাই মরে যাবে

এমন এমন তীর জয় মানে অর্জন করেছিল দেবদেবীদের কাছ থেকে তারপরেই ওই পাণ্ডবদের যুদ্ধে যখন মানে মানে ওই মহাভারতের যে যুদ্ধ শুরু হবার আগে

যাচ্ছিলো ও তখন বলেছে ও যেহেতু ঘটোৎকচের পুত্র ও পাণ্ডবদের কাছে পাণ্ডবদের কাছে আর্জি জানিয়েছে

উম যুধিষ্ঠির ধর্মরাজ

হ্যাঁ ও যুধিষ্ঠিরের কাছে গিয়েছে বলছে যে আমি এই মহাভারতের যে যুদ্ধ হবে মহাভারতের যুদ্ধ হবে ও জানে বড়বড়ি জানতো যে মহাভারতের যুদ্ধ হবে ও তখন ওর কিন্তু সমস্ত ওই যে বললাম যে অস্ত্র উম সব দেবদেবীর কাছ থেকে মানে ধ্যান তপস্যা করে আরকি পেয়েছে তো ও চাইছিলো আমি যুদ্ধ করবো এবার যুদ্ধে ওর তো plan অন্য আছে তোমাকে যেমন বললাম ওর plan অন্য আছে ওইযে কৃষ্ণের হাতে মরবে তাহলে ওর মুক্তি প্রাপ্ত হবে

ঠিকাছে ও তখন ওই গিয়েছে গিয়ে তোমার ধর্মরাজের কাছে গিয়ে বলেছে দাদু দাদু হয় সম্পর্কে যেহেতু

সম্পর্কে দাদু হবেনা ঘটোৎকচ যেহেতু ওর দাদু হয় ঘটোৎকচ বাবা ভীম

বলছে আমি তাদের সঙ্গে লড়বো যারা কিন্তু দুর্বল হবে বলছে হ্যাঁ তুমি তুমি নিজের বিচার করে নেবে যারা দুর্বল আছে তাদের পক্ষে লড়বে তো অনুমতি দিয়ে দিয়েছে কিন্তু মানে ও যুধিষ্টির তো জানে না যে এ যদি একটা তীর দিয়ে কিন্তু সবকিছু শেষ করে দিতে পারে বড়বড়িকের এমন ক্ষমতা তোমাকে বললাম না যে এই তীর অর্জন করে এসেছে এ এমন এমন তীর অর্জন করে নিয়ে এসেছে

দুর্যোধনের দিকে এখন যদি কোন কেউ চলে যায়

এমনিতেও পাণ্ডবরা জিতবেই লেখা আছে এবারে

হ্যাঁ এবার পাণ্ডবদের ও তো শর্ত দিয়ে রেখেছে যারা দুর্বল হয়ে যাবে দেখবে ওদের যুদ্ধক্ষেত্রে হয়তো যারা দুর্বল হয়ে যাচ্ছে আমি তাদের পক্ষ থেকে লড়বো পরে প্রথমবার পাণ্ডবদের পক্ষ থেকে লড়ছে ঠিকাছে পাণ্ডবদের পক্ষ থেকে লড়ছে এবার পাণ্ডবদের পক্ষ থেকে তীর মারলো একটা তীর মেরে ওদের সো সৈন্যবাহিনী নষ্ট করে দিলো

দুর্যোধন তো সৈন্যবাহিনী সব নষ্ট করে দিলো সৈন্যবাহিনী সব নষ্ট করে দিলে কি হলো দুর্যোধন দুর্বল হয়ে গেলো

দুর্যোধন দুর্বল হয়ে গেলো মানে কি ও যে কথাটা দিয়েছিলো যে যে দুর্বল হয়ে যাবে আমি তার তার সঙ্গে লড়বো তাহলে দুর্যোধন দুর্বল হয়ে গেলো মানে ও দুর্যোধন এর পক্ষে হয়ে যাবে তখন তাহলে হচ্ছে পাণ্ডবদেরকে সব মেরে শেষ করে দেবে সেটাই তো করবে

যুধিষ্ঠির কাছে বলে তখন যুধিষ্ঠির ভাবে রে বাবা তা হলে কি করবো আমি এখন তুমিই কিছু করো তুমি নিশ্চই কিছু ভেবে এসছো আমার কাছে যখন তুমি নিয়ে এসছো বলেছো যখন কিছু জানে

হম কৃষ্ণ সবই জানে হ্যাঁ তো কৃষ্ণ কি করেছে বলছে আমি তো ভেবেছি দেখা যাক আমি কি করতে পারি তো যাচ্ছে এবারে একদিন কি হয়েছে বর্বরী কাঁদছে জেতেনি মানে জীবনে মহাভারতের যুদ্ধের মতন কুরুক্ষেত্রের যুদ্ধে লড়বে বলে আসছে মানে রথে বসে হয়ে আসছে এবার কৃষ্ণ কি করেছে ওকে তো কোনো ভাবে থামাতে হবে না হলে তো মহাভারতের যুদ্ধ সব কেচেগণ্ডূষ হয়ে যাবে একেবারে হ্যাঁ সেটাই তো গন্ডগোল হবে ছদ্দবেশ ধরেছে শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের ছদ্দবেশ ধরেছে ব্রাহ্মণের ছদ্দবেশ ধরে রাস্তার মধ্যে পথ আটকেছে বলছে হে বালক তুমি কোথায় যাচ্ছ বলছে আপনি আপনার এতো সাহস আপনি আমার পথ আটকেছেন বলছে আমি তোমার পথ আটকায় নি আমি তোমাকে জিজ্ঞেস করছি তুমি কোথায় যাচ্ছ বলছে আমি মহাভারতের যুদ্ধে এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ সেখানে লড়তে বলছে তুমি যুদ্ধ তোমার বয়স কত তুমি কুরুক্ষেত্রের যুদ্ধ লড়বে

বলছে আমার ব~বয়সে আমার বয়স দেখে ভাববেন না যে আমি যুদ্ধ করতে চাই আমার কিন্তু পান্ডিত্ব আছে আমি অনেক মানে শক্তিশালী বলবান তুমি শক্তিশালী বলবান তোমার কাঁধে মোটে এই তিনটে তীর এই তীর নিয়ে তুমি যুদ্ধ করতে যাবে তুমি তো হেরে বাড়ি চলে আসবে গো হারান শ্রীকৃষ্ণ কিন্তু সব জানে ওই তিনটে তীরের ক্ষমতা আলাদা level এর অনেক বেশি তিনটে তীরের ক্ষমতা অনেক বেশি হ্যাঁ তো ওকে কোনো ভাবে ভোলানোর চেষ্টা করছে তো তখন বলছে যে আপনার কি মনে হয় আমার কোনো ক্ষমতা নেই তখন ও কৃষ্ণকে উস্কাচ্ছে আমার তো মনে হয় না তুমি তিনটে তীর তিনটে তীর দিয়ে কিছু করতে পারবে বলে ঠিক আছে তা হলে আপনি কি চান বলুন তা হলে আমি আপনার শক্তি আমার শক্তি আপনাকে আর কি আপনাকে দেখাবো মানে প্রদর্শন করবো আপনি কি চান বলুন ঠিক আছে তা হলে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে দেখি তোমার কত শক্তি বলছে এই যে গাছটা দেখতে পাচ্ছ একটা বড় গাছ এই গাছটা